এ হল দোকান দোকান এ অনেক কিছু আছে দোকানে একটা মানুষও আছেদোকান দিচ্ছে সে দোকানে ফোন পে কেনার টাও আছে।